এখানে কয়েকটা দর্জ মানে গেট দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা জানালা দেখতে পাচ্ছি ।

কতগুলি গাছ থাকতে পারছি। দুটো মানুষ দেখতে পাচ্ছি। একটু খানি ডাঙ্গা দেখতে পাচ্ছি।

একটা বক্স দেখতে পাচ্ছি একটা ফোন দেখতে পাচ্ছি।

কতগুলো মানুষ দেখতে পাচ্ছে তা হোয়াইট কালারের শার্ট দেখতে পাচ্ছে।

একটাও হেলিকপ্টার দেখতে পাচ্ছি গাউন্ড ফোর্স দেখতে পাচ্ছি ইন্ডিগো দেখতে পাচ্ছি।